বলছিস শোনোনা কালকে video টা দেখেছিলে

তুমিতো ওই একটাই. video পাঠিয়ে ছিলে

শুধু কাকার video টা কাকার video কি video পাঠিয়েছি তোমাকে কি ওটা দেখছিল?

তোমারটায় তুমি তো কি দেখেছো? না আজকাল রেগে যাওয়া, মাঝের মধ্যে মুখগুলো তো অতো বোঝা যায় নি কাকা কে চিনতে চিনতে পারোনি?

হায় ভগবান. অতটা অত বড় টাকটা চকচক করছে. বুঝতে পারোনি মদন মিত্রর টাক ভালো করে লক্ষ্যও করি. উফ বাবা ভালো করে দেখো এখন. পরে দেখে নেবো. ভালো করে দেখো এখন নয় পরে দেখে নেব.

এবার আবার দেবো ক্ষনে

এবার গাল দেবো ফোনে তোমার একটা গাল দিয়ে তুমি খাবে কি করে? খাও না. খেয়ে চুপ করে থাক উহ

তো দিদির মাথাই খেয়ে যাও. তোমার সামনে

দুদিন ছাড়া একবার করে খাচ্ছি হম यार मेरा खो गया হম

সেটা চলে যাওয়ার পরে মনে পড়বে না মা কালকে বললো বউরা পারে আমি আর অতটা ভাবিনি আজকেও ভাবছিলাম যে বউরা যখন করে সব মেয়েরাও আসতে পারে হ্যাঁ করবো এটা ভাবি নি মানে ভাবছিলাম যে এক বছর হয়েছে ওই জন্যই বলছি যে করলেই হতো কার জন্য করেছিলে? কি জানি আমি কোনটা করেছিলাম মনে করছিলাম আমি আবার একাদশী করেছিলাম মনে আছে

আর একটা যেটা করে বিপত্তারিণী ওটা করেনি.

. আমায় wait করেছিলে তখন সঞ্জয় সাহা করতে গেছিল বেশি কতা কইবুনি নি যেটা যেটা status এ দেখেছিলাম সেটা আর বলবো না.

বিপদটা যদি ওটা না আমার অনেকদিন বাধা ছিল হাতে. আমি ভেবেছিলাম ওটা খুলবো না. light টা কেমন হয়ে গেছিলো? ওই জন্য খুলে দিয়েছিলাম. আমি ওটা বেঁধে একদিন দুদিন আগে. ওটা যতদিন থাকে ততদিনই আমি রাখি

ভাবি ওটা একটু বড় হলে ভালো হতো. ছোট মুখে হাতে বড্ড ছোট লাগে. তুমি বাচ্চা মানুষ.

সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও সেই লোক হাত ধরা এনে status দিচ্ছে ওঠার ক্ষমতা তাহলে আপনি আর এখনকার যুগে মেয়েদের ক্ষমতা আর একটা ছেলে সেই সরে দিচ্ছে আর একটা মেয়ের বলার কিছু ক্ষমতা নেই এটা তোর হাত কোনো প্রমাণ আছে শুনে খুব ভালো লাগলো সেটা. আমি conference করতাই phone টা রাখে দিছিল্ম আমার তো ভুল হয়েছে. আমার conference শোনাটাই উচিত হয় না আমার আমার ছোঁয়াটাই উচিত হয়.

আজেবাজে লোকের জন্য ঝগড়া করি সেটা ভালো লাগে না. কিন্তু আজেবাজে লোকের জন্য ঝগড়া করিস সেটা ভালো লাগেনা, আজেবাজে লোকের সাথে এক সময় ইনটু মিন্টু করেছে তখন ভালো লাগছে পড়ে গেছে. হুম. এখন তো কিছু করছি না হ্যাঁ পড়বোও না. ও. হাত তালি. তোমার একহাতে হবে না. আমি এক হাত বাড়াবো. হম এখন করছি না একসময় হয়ে গাছে

একটা অন্য মেয়ের সাথে প্রেম করি তাহলে আমি যদি বলি ভুল করে হয়ে গেছি তো শুনবি তুই শুনবি? শুনতেই হবে

হম ঠিক আছে করে দেখ

নির্লজ্জ হ্যাঁ নির্লজ্জ তুই কথাটা বললি যে ভুল করে হয়ে গেছিস তবে

না তো ভুল করতাম না. সদবদ হয়ে যাবে. এখন আমি আর তোকে কিছু বলতে পারবো না? তুই আমায় কিছু বলতে পারবি না সেটার জন্য করবি?

মাথা কাজ করতে নেই কেন তুই শুনবি সেটা ভালো লাগে? অতো কাজ করতে নেই তুই শুনবি সেটা ভালো লাগে? আমার মানে ভালো না? সারাজীবন কিছু শুনবি? কি কি?

সারাজীবন কি তুই শুনবি? তোর তো সারাজীবন

যদি সারাজীবন শোনাস তো কি করব? অরে ওসব সদবদ করে নেওয়া হোক, না করিনা

মুখটা বন্ধ করে আর কোনো কথা বলছি না ওই এখানে কথা বলতে হয়. কিছু করার নেই. আমি বাজে কথা বলছি না. আমি চুপ করেই থাকবো

কথা বলতেই হবে, কিচ্ছু করার নেই

. এইটা দেবো এই দেখো আবার কাজ করতে হবে. দাঁড়াও কথা বলবে, চুপ করে থাকতে পারবো না. ও তখন তো তুমি বলতে পারবে না

ও তো এছাড়া আমি একবার ভুল করি না. হউ এবার গালাগালি দেব দেখ কি হবে কইলে? তুমি কি বাঘ না ভাল্লুক? তুমি বাঘ না ভাল্লুক

উহ তাহলে ওই লোক আ লোকের phone এ যা photo আছে selfie আছে অ্যা সেগুলো পুরো যদি সেগুলো থাকে তাদের phone action থাকবে তারা সবাইকে দেখিয়ে দি কে খাবে photo, তোর photo আছেও

হ্যাঁ. তো বলছে কাদের কাছে তোর photo?

আমি যদি আমার phone টা কেটে দিই তো ভালো হবে. না না না. কথাটা শোন মানে তুই এখন phone টা কেটে নিই ভালো হবে ওটাই তো তোর ওটাই তো তোর এটা বুদ্ধি যে এটা phone টা কেটে নিলে আর থেকে আমি কিছু বলতে এলে আর থেকে আমি কিছু বলতে পারবো না চুপ করে যাবো তুই তোর পাশে যে photo গুলো তাদের সাথে photo গুলো তুলেছিলিস থাক তাদের phone এ কি নেই হম

ও check করতে গেছি কিন্তু বলেছি delete করতে হুম delete করতে

delete করতে তো অবশ্যই বলেছি কার কার ফোনে photo তুলে ছিলি ওর সাথেই তুলেছিলাম আমার

photo গুলো কি গোনে গোনে তোলে ও unlimited

unlimited অতো নই তাহলে? কুড়ি পঁচিশটা. কুড়ি পঁচিশটা? আর বেশি হবে?

তাহলে?

আচ্ছা. কুড়ি বাইশটা কিরম ভাবে photo তুলেছো? হাত ধরে জড়িয়ে ধরে বলো এবার উত্তর দাও

অবশ্যই বলো সেগুলো কি করেছি আমি photo তুলবো বলতে হবে আমাকে বলো বলো গুতেই ফটো তুলেছি. আমার হাত ধরে জড়িয়ে ধরে হম হম হম

পাশে বসেই ছবি তুলেছি আ পাশে বসে ছবি তুলেছিলে. হাত ধরে photo তুলেছিলে. ও পাশে বসে ছবি তুলেছিলি কিনা তারপর kiss করে photo তুলেছি কিনা বোলো? সেগুলো সেগুলো তোমার যখন mood ছিলে তখন এখন তুমি ভুলে যেতেই পারো. কারণ তোমার তো ভুলের মূল কিনা আমি তো জানি. তুমি আলিস লোক সেটা আমি জানি. তুই এখন পারবি. তাহলে তাদের phone থেকে দেখলে তবে আমি প্রমাণটা পাবো. সেটা হচ্ছে.

দেখ আজকাল পরে হলেও তো আমি দেখবো. তো যখন তো তোমাদের কথা আবার দেখা হবে হবে কথা বুঝিয়ে বুজিয়ে জটিল জায়গায় দেখবো. ওই লোকে যদি বলে নেই সেটা আলাদা ব্যাপার কিছু করার নেই. না এই জিনিসটাতে আমি প্রমাণ করে একজনকে আমাকে মদ খাওয়াতে হবে. জিৎকে হুম. জিৎকে মদ খেলে এইগুলো পাওয়া যাবে. দিস সঞ্জয়কে phone করবে phone করলে পাঠাতে বলবো তোকে send করতে

তখন প্রমান গুলো পাবো. হম দেখতে পাবো. তোমরা এখন পড়ে আছিস বলতো.

কি হবে check করে? সবসময় photo গুলো নে পরবর্তীকালে আমার আমার হাতে মানে আমার মানে আমাকে ফুল দেবে না কি guarantee আছে

পরবর্তীকালে আমার সাথে আমাকে ভুগতে হবে না কি guarantee আছে আর শুনতে হবে না সেই photo গুলো আমার চোখে পড়বে না ভাবিও না. করা ভাবিও কথাই আছে চিন্তা করে কাজ করতে হয় সবসময়? আজীবন পরবর্তীকালে এটার জন্য আবার কি হতে পারে? বা কি? কি হবে?

আর এমনি এমনি আমার পাড়ার ছেলের সাথে ছাড়া. কারো selfie নেই আমার. সাথে. বাইরের ছেলের সাথে জানি যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেলো অন্য জায়গায় তারা ঝগড়াঝাঁটি করলে আমাকে ফাঁকি আমাকে বিয়ে করতে পারে জানি যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেলো অন্য জায়গায় তারা ঝগড়াঝাটি করলে আমাকে ফাঁকি আমাকে বিয়ে করতে পারে আতা কলি যূক

করতে পারে.